তারপর না হয় যেটা divide করে যেটা হবে আহ সেটার মধ্যে থেকে আমি আমার টাকে minus করে দেব। হম এটা তো বেশ ভালো idea দেখা যাক এবারে এবারের planning আহ ঠিক ঠিক মতন হয় কিনা বা খাওয়ার দেওয়ার যেরকম এবারে আর কি ফেলা গেল সেইগুলো যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে না না এবার ফে মানে ফেলা র ব্যাপারটা কি বলতো মানে আমরা যখন full contract দিয়ে দিচ্ছি তো আশা করি আমাদের সেরকম এত খরচা হবে না আমরা just আমাদের খাওয়া দাওয়া টা নিয়ে যত টাকা কত টাকা করে প্লেট করছে সেটা তাদের ওপর থাকবে

ওদের ওরাই জানবে ওরা তো ভালো মন্দ হিসেবটা বুঝে নেবে তাই না?

ঠিক আছে মোটামুটি তো আহ সামনের বছর এর যে plan টা সেটাও তো মোটামুটি হয়ে গেল এবারে সবাইকে ফোন করার পালা সবাই কে কোথায় আর কি plan করে রেখেছে কিনা সেই গুলো দেখার বিষয় রয়েছে হ্যাঁ হ্যাঁ তোমরা একটা plan করে নিও খোঁজ নিয়ে নিও আর বাচ্চা দেরটাও একটু ঝামেলা গুলো মানে দেখে নিয়ে যেতে হবে যাতে এবার এবার থেকে যাতে কোন বাচ্চাদের কিছু অসুবিধা টা না হয়।

হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তুমি তাদের সঙ্গে একটাবার কথা বলে নাও তারপরে তুমি আমার সঙ্গে contact করে নিও। okay ঠিক আছে তাহলে রাখছি এখন? হ্যাঁ হ্যাঁ রাখো। পূজা হেগড়ে এখন bollywood এ বেশ ভালোই জায়গা করেছে, তাই না? হ্যাঁ পূজা হেগড়ে তার আহ buh ball mode চালু করেছে এবং একটি ব্লেজার সেট এবং denim sneakers এ তার সার্কাস প্রচার করছে। পূজা হেগড়ে পারে না এমন কোনো কাজ নেই এবং প্রত্যেকটা প্রেক্ষাগৃহে তার এই সার্কাস চলচ্চিত্রটি বেশ hit করছে। পর্যটনের প্রচারের জন্য দিল্লি তেইশে ডিসেম্বর থেকে দশইতম নর্থইস্ট ফেস্টিভ্যাল এর আয়োজন করতে চলেছে, এরম কিছু কি সত্যি ঘটনা?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

যশ কর্নাটকে তার দক্ষিণী চলচ্চিত্রের সাফল্যের পর বলিউড কে অসম্মান না করার জন্য বলেছিলেন, আমরা একি সমস্যার মুখমুখী, এরকম বলার কারণ কি? অসম্মান বা অপব্যবহার না করার জন্য বলিউড এর প্রতি আহবান জানিয়েছেন, কারণ অভিনেত্রীর ছবি আহ কেজিএফ টূ এই বছরে global box office এ প্রায় হাজার কোটি টাকার বেশি আয় করেছে। এবং অভিনেতা যশ, যিনি তার চলচিত্র কেজিএফ টূ এর মেগা সাফল্যের সাথে একটি দুর্দান্ত বছর কাটালেন তিনি বলেছিলেন যে তিনি চান না যে এই বছরের উত্তরে দক্ষিণী চলচ্চিত্রগুলো খুব ভালো করবে। তাই মানুষ বলিউডকে অসম্মান করে। এটি কেবল একটি frase এবং হিন্দি তিনি কেজিএফ টূ এবং কান্তারার মতো চলচ্চিত্রগুলির সাফল্যের উল্লেখ করে বলেছেন যে এগুলো একটা অন্য ধরনের ছবি যা এখন দর্শক ভালো বাসছে, তাই বলে বলিউড কে অসম্মান করা উচিত নয়। আচ্ছা আর একটা কথা বলো যশ দক্ষিণ cinema র জন্য বছরের দিকে তাকিয়ে ছিলেন এবং কিভাবে তারা বলিউড এর চেয়ে ভালো performance করবে সেটার জন্য তার সম্মুখ হয়েছেন। তিনি বলেন, উত্তর বনাম দক্ষিণ চলচ্চিত্র বিতর্কের অবসান হওয়া উচিত। যশ যোগ করেন যে কাউকে কোন ঠাসা করা একদমই ভালো নয়, কারণ একটা সময়েবলিউড তামিল cinema কে সবসময় কোন ঠাসা করে দিয়েছিলো। আমি কর্ণাটকের,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 কাউকে অসম্মান করতে পারিনা তাতে আমাদেরই অসম্মান হবে। ও আর কি বলেছে যশ? আর কিছু নয় বলিউড কে নিয়ে মজা করা শুরু করলে ভালো উন্নয়ন হবে না। এটা একটা মঞ্চ মাত্র, আমাদের অনেক কিছু শেখার আছে। আমার মনে হয় তোমাদের সবাইকেই বলিউড বা উত্তর দক্ষিণ ভুলে যাওয়া উচিত, সবাইকে সমান ভাবে সম্মান করা উচিত। আর কি মনে, কেজিএফ টূ box office এ একটি মেগা সাফল্য ছিল। এটি বিশ্বব্যাপী box office এ প্রায় এক হাজার কোটি টাকার বেশি আয় করেছে এবং বিশ্বব্যাপী দশ হাজারটির বেশি screen এ মুক্তি পেয়েছে।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 সত্যি বলতে আমি খুশি যে আমার কেজিএফ ওয়ান এর সাথে আমি যুক্ত ছিলাম এবং কেজিএফ টূ এর সাথেও আমি যুক্ত। তাদের অনেকেরই ওরা আমকে credit দেয়, কিন্তু সেটাই শেষ নয়, আচ্ছা, কহলার দুহাজার বাইশ, কহলার বোল্ড ডিজাইন পুরস্কার প্রদান করেন, এ বিষয়ে তোমার কি মতামত? দুহাজার ষোলো সালে একটি দীভাষিক event হিসাবে প্রতিষ্টিত হয়। কহলার বোল্ড ডিজাইন অ্যাওয়ার্ড হলো স্থাপিত এবং designer দের দ্বারা করা সত্যি ব্যতিক্রমী কাজকে স্বীকৃতি দেওয়া এবং উদযাপন করার একটি plartform রায় বেরিয়েছে যে golden pencil সমস্ত অসামান্য এবং দুরদর্শী ব্যক্তিদের রূপরেখা দিয়েছে। জেড ব্লু মাররয়েড বেঙ্গালুরু প্রেস্টিজ গল্ফ গল্ফসও রিসোর্ট এন্ড স্পাতে কহলার বোল্ড ডিজাইন অ্যাওয়ার্ড টা তৃতীয় সংস্করণে বিজয়ী ধনুক নিয়ে ছিলেন। সন্ধ্যায় সেরা দুশো পঞ্চাশ জন স্থাপতি এবং designer কে এক ছাদের নিচে একত্রিত করে design এর বিশেষ সেরা এবং উজ্জল চিনতে তারা সাহায্য় করে এবং দুহাজার ষোলো সালে একটি দ্বিভাষিক event হিসাবেও, এই bold অনুষ্ঠানটি দীর্ঘ চার বছর পর আবার বিবেচনার মুখে আসে। আচ্ছা দীপিকা পাড়ুকন বিষয়ে কোয় কথন, দীপিকা পাড়ুকন হলেন একজন ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী এবং model যিনি প্রধানত হিন্দি ছবিতেই কাজ করেছেন, যদিও দীপিকার অভিষেক হয়েছিলো কন্নড় ছবিতে। উনিশশো ছিয়াশি সালের,

জ্যাকলিন ফার্নান্দেজ এর বিষয়ে কিছু বলো। জ্যাকলিন ফার্নান্দেজ হলেন একজন শ্রীলঙ্কান চলচ্চিত্র অভিনেত্রী model যিনি মূলত ভারতে থেকে বলিউড চলচ্চিত্রে কাজ করেন। তিনি এগারোই আগস্ট উনিশশো পঁচাশী সালে, মানানা মানামা বা বাহারিনে জন্মগ্রহণ করেন। জ্যাকলিন ফার্নান্দেজ দুহাজার নয় সালে হিন্দি ছবি আলাদিন দিয়ে নিজের অভিনয়ে আত্মপ্রকাশ করেন। কনবত কঙ্গনা, আমরা সবাই চিনি, তার বিষয়ে কিছু বলো। কঙ্গনা রানবত হলেন একজন ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী model এবং মূলত বলিউড চরিত্রেই তিনি কাজ করেন। তিনি ভারতের হিমাচল প্রদেশের ভাম্বয়ালায় তেইশে মার্চ উনিশশো সাতাশি সালে জন্মগ্রহণ করেন। রানাবত দুহাজার ছয় সালে হিন্দি ছবি গেঙ্গস্টার দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করে। আর অনুষ্কা শর্মা? অনুষ্কা শর্মা হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক যিনি মূলত বলিউড এর চলচ্চিত্রে কাজ করেন। তিনি পয়লা মে উনিশশো অষ্টআশী সালে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় জন্মগ্রহণ করেন। তিনি দু হাজার আট সালে হিন্দি ছবি রব নে বানাদি জোড়ি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা হয়ে ওঠেন দর্শকদের প্রথম পছন্দের এক সফল নায়িকা। যেমন পি কে, জব তাক হ্যা জান, ব্যান্ড বাজা বারাত, রব নে বানাদি জোড়ি, সুলতান ইত্যাদিতে অনুষ্কা শর্মার অভিনয় অনবদ্য। আচ্ছা শ্রদ্ধা কাপূরের ব্যপারে কিছু বল, শ্রদ্ধা কাপূর,

এবং দুহাজার তেরো সালে আসিকি তে তার অভিনয়ের জন্য তিনি স্বীকৃত হন। শ্রদ্ধা কাপূরের সফল চলচ্চিত্রগুলো মধ্যে রয়েছে আসিকি টূ, স্ট্রীট ডান্সার, থ্রি ডি, বাঘি, এনি বডি ক্যান ডান্স,

ক্যাটরিনা কাইফকে তোমার কেমন লাগে? বেশ ভালো। ক্যাটরিনা কাইফ হলেন একজন ব্রিটিশ বা যুক্তরাষ্ট্রের নাগরিক, ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী এবং model যিনি মূলত bollywood চলচ্চিত্রে কাজ করেন। ক্যাটরিনার জন্ম ষোলোই জুলাই উনিশশো তিরাশি সালে ব্রিটিশ হংকং এ এবং তিনি দুহাজার তিন সালে হিন্দি ছবি বুম দিয়ে অভিনয়ে প্রকাশ করেন। যাই হোক দুহাজার পাঁচ সালে তিনি মেনে পেয়ার কিউ কীয়া চলচ্চিত্রের জন্য স্বীকৃতি পান, বলিউড এর নায়িকা ক্যাটরিনা কাইফ হয়ে ওঠেন দর্শকের প্রথম পছন্দের নায়িকা। যেমন,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

হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করছেন। বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া তার সফল চলচ্চিত্রের জন্য জনপ্রিয় হয়ে ওঠেন, যেমন কৃষ্ণা, বাজিরাও মস্তানী, মুজসে শাদী কারোগী, আন্দাজ এই সমস্ত ছবি দিয়ে। আচ্ছা উর্বশী রাউটেলর একজন রাউটেলার ব্যপারে কিছু বলো? চলচ্চিত্র এবং তিনি মিস ইউনিভার্স ও হয়েছেন একদিন।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

আচ্ছা সব থেকে ভালো নৃত্যশিল্পী নরহা ফতেহী, সবাইকে সবাই আমরা তাকে চিনি, তার সম্বন্ধে কিছু বলো? নরহা ফতেহী হলেন একজন কানেডিয়ান অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং model এবং গায়ক। যিনি প্রধানত ভারতীয় চলচ্চিত্রে হিন্দি, তেলেগু, মালয়ালিয়ামে কাজ করেছেন এবং তার film industry তেও তিনি অনেক কাজ করেছেন। নরহা উনিশশো বিরানব্বুই সালে ছয়ই ফেব্রুয়ারী কানাডার কুলবেকে জন্মগ্রহণ করেন। দুহাজার চোদ্দো সালে তিনি হিন্দি film. রোর দিয়ে নিজের অভিনয়ে আত্মপ্রকাশ করেন।

বহু শতাব্দীর পথ ধরিয়া যে সমস্ত ভুল ও ত্রুটি হিন্দু ধর্মের মধ্যে ঢুকিয়া পড়িয়াছে সে সম্বন্ধেও গান্ধীজি সচেতন এই ভুল এবং ত্রুটিগুলির তিনি তীব্র নিন্দা করেন। আমার স্ত্রীর প্রতি আমি যেমনটি অনুভব করি হিন্দু ধর্মের প্রতিও আমি অনুভব করি তেমনটি। আমার স্ত্রী আমাকে যেভাবে অভিভূত করেন পৃথিবীর আর কোনো নারী তেমনটি পারেন না। তাহার কোনো দোষ ত্রুটিও যে নাই এমনও নহে। আমার বিশ্বাস আমি নিজে তাহার যে সকল দোষ ত্রুটি দেখিতে পাই না এমন দোষ ত্রুটিও হয়তো তাহার আছে। কিন্তু তথাপি আমি তাহার সহিত অচ্ছেদ্য এক বন্ধনের অস্তিত্ব ও এর অনুভব করি। হিন্দু ধর্মের বেলাতেও ইহার সমস্ত ত্রুটি এবং সংকীর্ণতা সত্ত্বেও আমি এমন একটি ভাব অনুভব করি। হিন্দু ধর্মের যে দুটি পুস্তক আমি জানি বলিয়া বলা চলিতে পারে সেই গীতা এবং তুলসী দাস রচিত রামায়ণের সংগীত আমাকে এমন বিচলিত এবং পুলকিত করে যে আর কিছুই তেমনটি করিতে পারে না। হিন্দুর মন্দিরে মন্দিরে যে আজ পাপ চলিতেছে তাহা জানি এবং তাহা সত্ত্বেও আমি এই মন্দিরগুলিকে ভালোবাসি। হাড়ে হাড়ে আমি সংস্কারক কিন্তু তথাপি সংস্কারের উৎসাহ আমাকে হিন্দু ধর্মের মূল বস্তুগুলিকে বিসর্জন দিতে প্রলুব্ধ করিতে পারে না, তবে এই মূল সত্য গুলি কী যে গুলির মধ্যে গান্ধীজী

এই প্রবন্ধটিকে public redo এই নাম দেওয়া যাইতে পারে। আমি বেদে উপনিষদে পুরাণে এবং হিন্দু শাস্ত্রের নামে যাহা কিছু চলিতেছে তাহার সবকিছুতেই বিশ্বাস করি। সুতরাং আমি অবা~ অবতার এবং পূণর্জন্মও মানি। আমি বর্ণাশ্রম ধস~ ধর্মে বিশ্বাস করি, আমার মতে যাহা খাঁটি বৈদিক বর্ণা~ বর্ণাশ্রম ধর্ম। কিন্তু আমি বর্তমানে প্রচলিত অমার্জিত তথাকথিত বর্ণাশ্রমে বিশ্বাস করি না। আমি গো সেবাই বিশ্বাসী, ইহার প্রচলিত অপেক্ষা প্রশস্ততর অর্থে। আমি মূর্তি পূজায় অবিশ্বাস করি না। প্রত্যেক ইউরোপিয়ান যিনি উপ~ উপরোক্ত line গুলি পড়িবেন তিনি সম্ভবত অনুভব করিবেন যে এখানে যে মনোবৃত্তির প্রকাশ হইয়াছে তাহা আমাদের অপেক্ষা এমন স্বতন্ত্র এবং স্থান ও কালের দূরত্বে এমন শিক্ষক একটি ধর্মের এবং সমাজের সূত্রের মধ্যে কঠিন করিয়া গ্রথিত যে, এই চিন্তার ধারা অনুসরণ করাও অনার্থক মাত্র। কিন্তু তিনি যদি আরও কয়েক line পড়িয়া যান তবে নিম্ন লিখিত জিনিসগুলি পাইবেন, যেগুলির সহিত তিনি অপেক্ষাকৃত পরিচিত। হিন্দু ধর্মে একটি প্রবচন আছে, যে যাহারা অহিংসায়

এখানে হিন্দুই চিন্তার সহিত বাইবেলে চিন্তার মিলন ঘটিয়াছে সেই সম্পর্কটি সম্বন্ধে গান্ধীজিও সম্পূর্ণরুপে সচেতন ছিলেন। কোনো ইংরেজ missionary যখন তাহাকে প্রশ্ন করেন যে, কী কী বই তাহাকে সর্বাপেক্ষা অধিক প্রভাবিত করিয়াছে? তিনি সর্বপ্রথমেই উচ্চারণ করেন দি নিউ টেস্টামেন, তাহার রচিত একটা religious যিশুর বাণী উদ্ধৃত করিয়াই শেষ হইয়াছে। তাহা ছাড়া ইউরোপীয়দের মনে রাখিতে হইবে যে এই এশিয়াবাসী বিশ্বাসী মানুষটি টলস্টয় এর শিক্ষার পুষ্ট হইয়াছিলেন। তিনি রাস্কিং ও প্লেটোর অনুবাদ করিয়াছিলেন তিনি থরে বিশ্বাসী ছিলেন, ম্যাকসিনির প্রশংসা করেন, এডওয়ার্ড কার্পেন্টারের রচনা পড়েন এবং তাহার সকল চিন্তাই আমেরিকা ও ইউরোপের শ্রেষ্ঠ দানবের উপর

গান্ধীজীর যে ক্রেডো প্রবন্ধগুলি তাহাকে আপাত দৃষ্টিতে বিস্মিত করিয়া দিয়াছে মনে হইয়াছিল, সেগুলির গভীর তাৎপর্য তিনি বুঝতে পারিবেন। বিশেষ করিয়া এই বিষয়গুলি দুইটি - গো সেবা এবং জাতিভেদ প্রথা আপাত দৃষ্টিতে ভারত ও ইউরোপের ধর্ম ভাবের মধ্যে এক দুস্তর ব্যবধান রচনা করিয়া দিয়াছে মনে হইবে। কিন্তু দেখা যাচ্ছে ক্রেডোর এই দুইটি বিষয় বলিতে গান্ধীজি নিজে কী বুঝেন। বাস্তবিক পক্ষে গান্ধীজির মতবাদের মধ্যে এই দুইটি বিষয় অপ্রধান বা অব~ অবহেলার যোগ্য নহে। গো রক্ষা হইল হিন্দু ধর্মের বৈশিষ্ট্য গান্ধীজি ইহার মধ্যে মানবিক উদবর্তন এর উচ্চতম প্রকাশ লক্ষ্য করিয়েছেন। কেন? অমানবিক জগতের সহিত মানুষ যে সৌহার্দ্যের সন্ধি করিয়াছে এই গো জাতি হইল তাহার প্রতীক। এই মানুষ ও পশুর মধ্যে যে সৌহার্দ্য আছে তাহাই প্রকাশ করে এই প্রতীক। গান্ধীজি নিজের কথায় এই নিজেই মানুষকে তাহার স্ব-জাতীয়তার উর্ধ্বে লইয়া যায় ইহাই তাহাকে সকল জীবিতের সঙ্গে একান্নিত করে।

এবং গান্ধীজি এই কোমল প্রাণীটির মধ্যে দেখিয়াছেন করুণার এক বিপুল কাব্য। এর কিন্তু তাহার এই ধর্মাষ্ঠু~ এর ধর্মাষ্ঠুণানের মধ্যে বিগ্রহ পুজার কিছুই নাই। ভগবানের সৃষ্টি জীবের প্রতি দয়া ধর্ম না করিয়া যাহারা কেবল শাস্ত্রের আক্ষরিক অনুসরণ করে, গান্ধীজি তাহাদের নির্মম কুসংস্কারের যেরূপ নিন্দা তিরস্কার করেন তেমনটি আর কেহ করেন নাই। একবার এই নীতির মূল সূত্রটুকু বুঝিলেই গান্ধীজি তাহার কেদোতে এই বিষয়টিকে এমন গুরুত্বপূর্ণ একটি স্থান কেন দেন তাহার তাহা ভাবিয়া বিস্ময়ের কিছুই থাকিবে না। তিনি তাহার এই সক্রিয়

প্রত্যেকটিই জীবই তোমার প্রতিবেশী। ইউরোপিয়ানদের পক্ষে জাতিভেদ প্রথা বুঝা এবং গ্রহণ করা বোধ হয় ইহার অপেক্ষা কঠিন। আমি গর্ব করিয়া বলিতে পারিনা যে এই বিষয়ে গান্ধীজির মতামত ব্যাখ্যা করিয়া ইউরোপিয়ানদিগকে তাহা গ্রহণ করাইতে আমি সমর্থ হইবো। তবে গান্ধীজি যেভাবে এই সমুৎসার ব্যাখ্যা করিয়াছেন তাহা হইতে স্পষ্ট বুঝা যাইবে যে ইহার মধ্যে গর্ব বা সামাজিক দাম্ভিকতার লেশ মাত্র নাই। ইহা বাস্তবিক পক্ষে বিভিন্ন স্তর ও শ্রেণীকে বিভিন্ন কর্তব্যের ভার দেওয়া মাত্র। আমার মতে বর্ণাশ্রম ধর্ম মানব প্রকৃতির সহজাত। হিন্দুধর্ম ইহাকে বিজ্ঞানসম্মত করিয়া তুলিয়াছে মাত্র। তবে গান্ধিজি এই জাতিভেদকে মাত্র চারটি শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ রেখেছেন- ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শুদ্র। এই বিভিন্ন শ্রেণীর মধ্যে তিনি উচ্চতা বা নীচতা স্বীকার করেন না। ইহা কেবল বিভিন্ন পেশা মাত্র আর কিছুই নহে। কেবল কৃত কর্তব্যের ব্যাপার মাত্র, সুযোগ সুবিধার নহে। আমি বিশ্বাস কাহাকেও উচ্চ আসনে তুলিয়া ধরা বা কাহাকেও নিম্ন স্তরে ঠেলিয়া ফেলা ইহা হিন্দু ধর্মের সহজ প্রকৃতির বিরুদ্ধে। ভগবানের সৃষ্টি সেবার জন্য সবাই জন্মিয়াছে।

অবশ্য ইহা হইতে এই অর্থ হয়না যে ব্রাহ্মণকে কোনোরূপ শারীরিক শ্রম করিতে হইবে না, জন্মই বিশেষভাবে ব্রাহ্মণ কে জ্ঞানজীবী করিয়া তুলিবে, জন্ম স্বত্ত এবং শিক্ষার দ্বারা তিনি অপরকে জ্ঞান দানে সর্বাপেক্ষা উপযুক্ত হইবেন। অপর পক্ষে শুদ্র জ্ঞানের অধিকারী হইতে চাইলে তাহাকে বিরত করিবার কিছুই থাকিবে না। কেবল মাত্র দেহের দ্বারাই তিনি সর্বাপেক্ষা সুন্দরভাবে সবার সেবা করিতে পারিবেন। সেবার জন্য কোনো বিশেষ গুণের অধিকারী হইলে তাহাকে ঈর্ষা করিবার কোনো কারণই থাকিবে না। যে ব্রাহ্মণ জ্ঞানের অধিকারী বলিয়া উচ্চতর দাবি করেন তাহার পতন অবসম্ভাবী। কারণ তিনি বিন্দুমাত্র জ্ঞানের অধিকারী নহে। বর্ণাশ্রম হলো হইলো আত্ম সংযম এবং অপচয়ের হাত হইতে শক্তির সংরক্ষণ। সুযোগ সুবিধার উপর নহে ত্যাগের উপর বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠিত। তাহা ছাড়া আহ আমাদের আত্মার দেহান্তর ভ্রমণের কথা ভুলিলে চলিবে না। ব্রাহ্মণের হইতে শুদ্রের এবং শুদের হইতে ব্রাহ্মণের দেহে আত্মা যেভাবে ক্রমাগত ভ্রমণ করিতে থাকে, তাহাতেও প্রকৃতি একরকম ভারসাম্যের ব্যবস্থা করিয়া দেয়। এই শ্রেণীবিভাগের সহিত পাড়িয়াদের কোনো প্রকার সম্পর্ক নাই। কারণ এই শ্রেণীগুলি অবস্থায় এবং অধিকারে সমান কেবলমাত্র কার্যে পৃথক। গান্ধীজি কীভাবে এই সামাজিক অন্যায়ের বিরুদ্ধে অক্লান্ত সংগ্রাম করিয়াছেন তাহা আমরা শীঘ্রই দেখিব। এবং ইহাই তাহার ঋষিত্বের সর্বাপেক্ষা মর্মস্পর্শী দিক। গান্ধীজির কাছে এই অন্যায় হিন্দু ধর্মের লজ্জা এবং সত্য নীতি সূত্রের কারণ।

তাহাতে আমি তাহাদের অসুবিধার অংশগ্রহণ করতে পারিব। তাহাদের মুক্তির জন্য খাটিতে পারিব। আহ গান্ধীজি অস্পৃশ্য শ্রেণীর একটি ছোট্ট মেয়েকে পোষ্য গ্রহণ করিয়াছেন। এই ফুটফুটে সাত বছরের প্রাণীটির সহিত তিনি পরম স্নেহে আলাপ করেন। তেমনি ভাবে তাহার গৃহকোণ হাসির কোনায় ভরে যায়। গান্ধীজির এই সকল বিশ্বাসের আবরণে যে দেবগম একটি হৃদয় গোপন রহিয়াছে তাহা দেখাইবার জন্য আমি যথেষ্ট বলিয়াছি। ছোট্ট, ইনি হইলেন রাশিয়ান টলস্টয়ের অপেক্ষা আরও স্নেহ কোমল এবং টলস্টয় আরও সহজে সন্তুষ্ট এক টলস্টয় এবং বলিতে পারি আরও স্বাভাবিকভাবে খৃষ্টান এক টলস্টয়। টলস্টয় খৃষ্টান ছিলেন যতখানি স্বভাবে তাহার অপেক্ষা ছিলেন অনেক বেশি ইচ্ছায়। গান্ধীজি পাশ্চাত্য সভ্যতাকে নিন্দা করিয়াছেন তাহার মধ্যে তাহার উপর টলস্টয়ের প্রভাব সর্বাপেক্ষা বাস্তব হইয়া উঠিয়াছে। রুশোর সময় হইতেই ইউরোপের অধিকাংশ উদারমনা ব্যক্তি আধুনিক সভ্যতাকে অবিরাম আক্রমণ করিয়া আসিতেছেন।

তাহার এর এবং তাহার হিন্দ সরাজ্য পুস্তিকায় এই সকল নিন্দামূলক পুস্তকের একটি তালিকাও তিনি দিয়াছেন। এই তালিকাভুক্ত পুস্তকগুলির মধ্যে ইংরেজ ও নিজেদের লেখা অনেকগুলি রহিয়াছে। কিন্তু সবার অপেক্ষা সেরা বই যাহাকে অপ্রমাণ করিবার কোনো উপায়ই নাই, তাহা হইল বহু নিপীড়ন নিঃশোধিত জাতির দেশের প্রধান অপরাধীর নামে যাহাদের উপর অত্যাচার হইয়াছে তাহাদের রক্ত দিয়া ইউরোপীয় সভ্যতার স্বরচিত কাহিনী সভ্যতার যুদ্ধ। গতযুদ্ধের এই কাহিনী পৃথিবীর চোখের সামনে ভণ্ডামি, লোভ এবং নৃশংসতার সকল মুখোশ খুলিয়া দিয়াছে । ইউরোপের লজ্জাহীনতা সেদিন এমন প্রবল হইয়া উঠিয়াছিল যে সে নিজের উলঙ্গ মূর্তি দেখবার জন্য আফ্রিকা এবং এশিয়ার জনসাধারনকেও আমন্ত্রণ করিয়া বসিয়াছিলেন। আজ যে সভ্যতা ইউরোপে প্রবল হইয়া উঠিয়াছে তাহার শয়তানী স্বরূপ প্রকাশ পাইয়াছে গত যুদ্ধে।

তাহা ছিল ভয়াবহ রূপে দূর্নীতি পরায়ন। ইউরোপের খৃষ্টান নহে ইহা কুবেরের পূজারী মাত্র। ভারত ও জাপান উভয় দেশেই এর এই ধরনের চিন্তা বহুবার প্রকাশ পাইছে। এমনকি এ কথা যাহারা প্রকাশ্যে ঘোষণা করা বিচক্ষণতার কাজ বলিয়া মনে করেন নাই, তাহারাও অন্তরে অন্তরে ইহাকে সত্য বলিয়া বিশ্বাস করিয়াছেন।

উনিশশো চৌদ্দ খ্রিস্টাব্দের পূর্বে পাশ্চাত্য সভ্যতার সত্যিকারের স্বরূপটি ধরিয়া ফেলিয়াছিলেন। দক্ষিণ আফ্রিকায় তাহাদের বিংশ শতাব্দীর এর এর জীবনেই ইহা ছদ্মবেশ খুলিয়া তাহার সম্মুখে আসিয়া দাঁড়াই ছিলেন। উনিশশো আট খ্রিস্টাব্দে তিনি তাহার হিন্দ সরাজ পুস্তকে আধুনিক সভ্যতাকে ভয়ঙ্কর অমঙ্গল বলিয়া ঘোষণা করলেন। গান্ধীজি বলেন ইহা নামেই সভ্যতা, ইহা হিন্দু ভাষায় অন্ধকারের যুগ। ইহা বস্তু তান্ত্রিকতাকে ইহার একমাত্র উদ্দেশ্য করিয়া তুলিয়াছে। ইহার ফলে ধনো সম্পদ লাভের জন্য ব্যাকুল হইয়া উঠিয়াছেন ইউরোপিয়ানরা। ধনো সম্পদের কাছে তাহারা করিয়াছেন আত্ম । এই ধনো সম্পদ তাহাদিগকে তাহাদের শান্তি ও আভ্যন্তরীন জীবন হইতে বঞ্চিত করিয়াছে। দুর্বল ও শ্রমিক শ্রেণীর পক্ষে ইহা নরক। ইহা জাতির জীবনীকে শক্তিকে হ্রাস করিয়া দেন। এই শয়তানি অচিরেই ইহার নিজের আগুনে নিজেই ধ্বংস হইয়া যাইবে এই সভ্যতাই হইল ভারতের আসল শত্রু। ইংরেজ অপেক্ষাও বড় শত্রু। কারণ ব্যক্তিগতভাবে ইংরেজরা খারাপ নহে তাহারা কেবল তাহাদের এই সভ্যতার ব্যাপ~ব্যাপ্তিতে সংক্রমণ হইয়া পাগল হইয়া উঠিয়াছেন মাত্র। তাই গান্ধীজি তাদের স্বদেশ বাসিদের মধ্যে যাহারা ভারত হইতে ইংরেজদের তাড়াইয়া ভারতকে একটি সভ্য রাষ্ট্রে পরিণত করিতে চান তাহাদের শহীদ অনেক যুদ্ধ করিয়াছেন। তিনি বলেন ইহাতে উম ব্যাগ্র থাকিবে না। অথচ ব্যাগ্রের প~ প্রকৃতি থাকিবে। না, আমাদের সমস্ত শক্তিকে নিয়োগ করিতে হইবে পশ্চিমী সভ্যতার বিরুদ্ধে। তিনি তিন শ্রেণীর মানুষকে গান্ধিজি সর্বাপেক্ষা অধিক নিন্দা করিয়াছেন উকিল ডাক্তার এবং শিক্ষক। শিক্ষকদের প্রতি তাহার যে বিরুদ্ধতা তাহা বোঝা যায়, কারণ তাহার ভারতীয়দিগককে তাহাদের নিজেদের ভাষা ও চিন্তাকে বুনতে শিখিয়েছেন। তাহারাই ভারতীয় শিশুদের ঘাড়ে চাপাইয়া দিয়েছেন এক জাতীয় অধঃপতনের দুর্বোধ্য বোঝা। কেবল তাহাই নহে school এর master রা ছেলেমেয়েদের মন ও চরিত্রের দিক~দিকে আদৌ লক্ষ্য দেন না তাহারা হেয় করিতে শেখান দৈহিক শ্রমকে। যে জাতীয় শতকরা আশি ভাগ লোক কল কারখানা মজুর, সে জাতির সকলকে যে একই ধরনের সাহিত্যিক শিক্ষা দেওয়া হয় তাহা অপরাধের অপেক্ষা কোনো অংশে কম নহে। উকিলের পেশা ইহা দুর্নীতি মূলক। ভারতের আদালত গুলি ব্রিটিশ শক্তির হাতে যন্ত্র মাত্র, সেগুলি ভারতীয়দের মধ্যে বিরোধের উস্কানি দেয়। নিজেদের নিজের মধ্যে কলহ এবং যুদ্ধবিগ্রহকে বহুগুণ বাড়াইয়া তোলে। মানুষের মধ্যে যে সকল কুপ্রবৃত্তি আছে আদালত সেগুলিকে কাজে লাগাইবার উপায় মাত্র। আর ডাক্তারদের সম্বন্ধে গান্ধীজি বলেন, ডাক্তারি পেশা তাহাকে প্রথমে আকৃষ্ট করিয়াছিল, কিন্তু শীঘ্রই তিনি বুঝিতে পারিলেন যে এই পেশাও যথেষ্ট সন্মানজনক নহে। পাশ্চাত্য ওষুধ ব্যবস্থা দেহের ব্যাধিকে সরাইতে

পশ্চিমি চিকিৎসার ব্যবস্থা পাপকে প্রশ্রয় দেয় কারণ ইহা পাপীদের বিপদের আশংকা কমাইয়া তাহাদিগকের পাপের পথে চালিত করিতে পারে।

ঔষধের ব্যবস্থা দিতে পারিয়াছেন। ইহা কী ধরনের ব্যবস্থা তাহা তাহার অন্যতম জনপ্রিয় A Guide To Health পুস্তকে বর্ণিত হইয়াছে। এই বইখানি তাহার বিশ বছরের অভিজ্ঞতার ফলে রচিত

নিয়ম নির্দেশ করা অপেক্ষাকৃত সহজই। আহ দেহ ভগবানের মন্দির, সুতরাং ইহাকে সর্বদা পরিচ্ছন্ন ও পবিত্র রাখিতে হইবে। গান্ধিজীর চিকিৎসা সংক্রান্ত উপদেশবলির মধ্যে সু~ প্রচুর সুবুদ্ধির পরিচয় পাওয়া যায় যদিও তাহাকে চিকিৎসার সুপরিচিত বিধি ব্যবস্থার প্রতি তাহার এক প্রকার একগুঁয়ে বিরোধী মনোভাবের এবং নিবিড় সম্বন্ধে পিউটিরিয়ান উৎস ও প্রমাণও মিলে। কিন্তু বর্তমান সভ্যতাকে আত্মা হইল যন্ত্র, যন্ত্রের এই দানও বিগ্রহকে অপসারণ করিতে হবে। ভারতবর্ষকে যন্ত্রের গোলামী হইতে মু্ক্ত করিবার জন্য গান্ধিজী স্ব-উৎসাহে এ~ এক শপথ গ্রহণ করিয়াছেন। যন্ত্রের গোলামী সহ ভারতের স্বাধীনতা আসিবার অপেক্ষা দুভীর্তির বাজারের কাছে ভারতের গোলামী করা গান্ধীজির মতে শ্রেয়। ভারতের মিলের সংখ্যা বাড়াইবার অপেক্ষা মেনচেস্টারে টাকা পাঠানো অনেক মঙ্গলজনক একজন ভারতীয় rock seller আমেরিকান rock seller এর অপেক্ষা কোনো অংশেই ভালো হবেন না। যন্ত্র মানুষকে কৃতদাসের জাতিতে পরিণত করে। যৌন অপরাধের মতই অর্থ মানুষকে অসহায় করিয়া তোলে। আধুনিকমনা ভারতীয়েরা প্রশ্ন করেন train ট্রাম কলকারখানা না থাকিলে ভারতের কী অবস্থা হইবে? জবাবে গান্ধীজি বলেন এগুলো বাদ দিয়া পূর্বে ভারতের কেমন করে চলিত? কত সাম্রাজ্যের উত্থান পতন ঘটিয়াছে কিন্তু ভারত একাকী তাহারই মধ্যে হাজার হাজার বছর ধরিয়া অবিচল দাঁড়াইয়া আছে। আর সমস্ত কিছু আজ চলিয়া গিয়াছে, কেবল ভারতবর্ষ অর্জন করিয়াছে স্বায়ত্বশাসনের অধিকার এবং আনন্দের পরামার্থ। ইহা যন্ত্র চাহে নাই, নগর কামনা করে নাই প্রাচীন চরকা এবং ইহার দেশীয় শিক্ষা ইহাকে নিঃসন্দেহে জ্ঞান ও সুখের অধিকারী করিয়াছে। তাই আমরা আজ প্রাচীন সারল্যে এর ফিরাইয়া যাইতে চাই এই যন্ত্রে নহে বিভিন্ন নেতার পদাঙ্ক অনুসরণ করিয়া ধীরে ধীরে ধৈর্যের সঙ্গে। ইহাই হইল গান্ধীজির চিন্তার সারকথা এবং ইহা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইহাই প্রগতি এবং ইউরোপীয় বিজ্ঞানকে অস্বীকারের সূত্র দিয়াছে। গান্ধীজির এই মধ্যযুগীয় বিশ্বাসে কিন্তু বিপদও রহিয়াছে। মানুষের মানব শক্তি আজ যে আগ্নেয় উঙ্গীরির তেজে উৎসাহিত হইয়া উঠিয়াছে তাহার সহিত ইহার সংঘর্ষ ঘটিতে পারে এবং সেই সংঘর্ষ ইহা চূর্ণ বিচূর্ণ হইয়া যাইতে পারে। মানুষের মানবশক্তি না বলিয়া মানুষের অন্যতম মানবশক্তি বলাই ভালো। কারণ আমি যেমনটি ভাবি তেমন ভাবে যদি পৃথিবীর সমস্ত মানবশক্তিকে একটি ঐকতানের মধ্যে দিয়া ভাবা যায় তবে বুঝা যাইবে বহু বিভিন্ন সুরের সমন্বয়ে উহা গঠিত

এই ঐকতানে শ্রেষ্ঠ ভূমিকা সর্বদা তাহারই থাকিবে না। ইহার গতির নিয়মে প~ পতন রহিয়াছে বিপরীত স্থানে দোলা রহিয়াছে। নতুন করিয়া আরম্ভ হইয়াছে, ভাবিতেছে না যে মানব সভ্যতার ইতিহাস বহু সভ্যতার ইতিহসের সমষ্টি

ধ্বংস হইয়া যাবে, এই কথা ভাবিলে প্রাচ্যের মনকে ভুল বোঝা হইবে। ববিনো বলে এশিয়াবাসীরা সকল বিষয়েরই আমাদের অপেক্ষা অনেক বেশি একগুঁয়ে। যদি প্রয়োজন হয় তাহাদের আশা উদ্দেশ্যে পূর্ণ করিবার জন্য তাহারা পুরুষের পর পুরুষ অপেক্ষা করিয়া থাকে এবং এই দীর্ঘকালীন অপেক্ষার ফলেও তাহারা তাহাদের ধারণা তাহাদের প্রাণশক্তি বা তাহাদের উদ্যম বিন্দুমাত্রও হারায় না। বহু শতাব্দীও হিন্দুকে ভয় দেখাইতে পারিবেনা। গান্ধীজি তাহার চেষ্টা সাফল্য যেমন এক বছরের মধ্যে পাইতে প্রস্তুত, তেমনি যদি প্রয়োজন হয় শতাব্দীর পর শতাব্দী অপেক্ষা করিয়া থাকিতেও তাহার কোনো আপত্তি নাই। সময় যদি তাহার পদক্ষেপ মন্থর করিয়া ফেলে তিনি তাহাকে দ্রুত করিয়া তুলতে চান না। তিনিও নিজে মন্থর হইয়া চলেন। তিনি যদি দেখেন যে সকল আমূল সংস্কার প্রবর্তন করিতে চান, তাহা বুঝিতে বা কার্যত করিতে ভারত বর্ষ যথেষ্ট প্রস্তুত নহে তবে কেমন করিয়া সম্ভগের সঙ্গে নিজের কর্মের ধারাকে খাপ খাওইয়া লইতে হইবে তাহাও তিনি জানেন। উনিশশো একুশ খ্রিস্টাব্দে আমরা যখন যন্ত্রের এই আপোসহীন শত্রুকে নিম্নলিখিত কথাগুলি বলিতে শুনি তখন বিসমিত না হইয়া পারিনা যন্ত্রের তীরধানে আমি আদৌ দুঃখিত হইবো না। কিন্তু যন্ত্রের প্রতি বস্তুত আমার কোনো ঘৃণা নাই অথবা আমার ব্যতীক্রমহীন সীমাহীন ভালোবাসার নিয়মই আমার অস্তিত্বের নিয়ম। কিন্তু যে সকল রাজনীতিক ব্যবস্থার আমি প্রশংসা করি সেগুলির প্রতি এই নিয়ম সর্বত্রই ব্যবহৃত হয়। ইহাও আমি জানি আহ আহ সেগুলো আহ চাইনা। তাহার অর্থই হইবে পূর্ব হইতে পরাজয়কে মানিয়া লইয়া। জনতাও এই নিয়ম

যাহা দিতে পারে তিনি তাহা মাত্র মানুষের কাছে দাবি করেন। কিন্তু যতটুকু তাহাদের পক্ষে দেওয়া সম্ভব তা~ তিনি তাহা সবটুকুই দাবি করেন। বস্তুত ভারতের এই দাবিটুকুও তুচ্ছ করিবার মতন নহে। কারণ ভারতের জনসংখ্যা বিশাল ঐতিহ্যে তাহার সমৃদ্ধ তাহার আহ বিশাল ঐতিহ্যে সমৃদ্ধ। আত্মার উন্নয়নে তাহারা সম্পদশালী। প্রথম মিলনের হইতেই দেশের জনসাধারন এবং গান্ধীজির

এর পরস্পরকে বুঝিয়াছেন। গান্ধীজি জানেন জনসাধারনের নিকট হইতে তিনি কী দাবি করিতে পারেন এবং জনসাধারনও জানেন গান্ধীজি তাহাদের নিকট কী দাবি করিতে পারেন। তাহাদের মধ্যে প্রথম সর্বশ্রেষ্ঠ বন্ধন হইল সরাজ বা ভারতের স্বায়ত্বশাসনের অধিকার। গান্ধীজি লিখিয়াছেন আমি জানি জাতির উদ্দেশ্যে অহিংসা নহে সহায়। এমনকি তিনি সেই সঙ্গে নিম্নলিখিত কথাগুলিও বলেন যাহা বিস্ময়ে আমাদিগকে বাস্তবিক হতবাক করিয়া দেয়। শাসক সম্প্রদায় হিংসার দ্বারা গোলাম করিয়া রাখার অপেক্ষা হিংসার দ্বারা ভারতকে যদি স্বাধীন দেখি তবে তাহাও ভালো, কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে সংশোধন করিয়া লন, ইহা অসম্ভবের কল্পনা মাত্র। আত্মার শক্তির দ্বারাই সরাজ লাভ সম্ভব এবং ইহা ভারতের উপযুক্ত অস্ত্র। এই অস্ত্রনীতির এই শক্তি সত্বে ইহা সত্যাগ্রহ। এই অপরাজয়ের অস্ত্রের সত্যিকারের স্বরূপ এবং গোপন শক্তিকে ভারতীয় জনসাধারনের কাছে তুলিয়া ধরার মধ্যে নিহিত আছে গান্ধীজির প্রতিভা। নিস্ক্রিয় প্রতিরোধ হইতে তাহার কর্মধারাকে পৃথক করিবার জন্য গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ শব্দটি রচনা করেন। এই পার্থক্যটির উপর বিশেষভাবে জোর দেওয়া প্রয়োজন কারণ এই নিস্ক্রিয় প্রতিরোধ বা নির্বিরোধ নামেই ইউরোপিয়ানরা গান্ধীজির আন্দোলনকে বর্ণনা করিয়া থাকেন। ইহার অপেক্ষা আর কিছুই অসত্য হইতে পারে না। নিস্ক্রিয়তার প্রতি এই অক্লান্ত যোদ্ধার যতখানি অশ্রদ্ধা আছে তেমনি এই পৃথিবীতে আর কারো কাহারো নাই। তাহার আন্দোলনের মূল কথা হ'ল সক্রিয় প্রতিরোধ প্রেমের দ্বারা ত্যাগের দ্বারা এই ত্রয়ী শক্তিই প্রকাশ লাভ করিয়াছে সত্যাগ্রহ শব্দটির মধ্যে দিয়ে

নতজানু ভীরু কাপুরুষের অপেক্ষা শত গুণে শ্রেয়। কাপুরুষতা এবং হিংসা এই দুইয়ের মধ্যে আমি হিংসাকেই বরণ করিব। আমি হত্যা না করিয়া মরিবার প্রশান্ত সাহস অর্জন করিতে চাই। কিন্তু আমি ইহাও চাই যে, যে ব্যক্তি মরিবার সাহস পাইবে না সে যেন বিপদের মুখ হইতে লজ্জাজনক ভাবে না পলাইয়া মরিবার কৌশলটুকু আয়ত্ত করে কারণ যে পলায় সে মনে মনে হিংসার কাজ করে যে পলাইছে কারণ সে মারিতে সাহস পায় নাই। সমস্ত জাতিকে নির্বিষ করার তুলিবার অপেক্ষা আমি হিংসাকেই শ্রেয় মনে করি। কিন্তু আমি জানি হিংসার অপেক্ষা অহিংসা অসংখ্য গুণে শ্রেয়। শান্তির অপেক্ষা ক্ষমাই অধিক পৌরোষ্যের। শান্তি বিবাদ যখন ক্ষমতা থাকে তখনই শান্তি না দেওয়ার নামই ক্ষমা। আমি ভারতকে শক্তিহীন মনে করিনা ওই কয়েক হাজার এর মাত্রই ইংরেজ ভারতের ত্রিশ কোটি মানুষকে ভয় দেখাইয়া ভাগাইতে পারেন না। আহ তাহা ছাড়া দৈহিক শক্তির মধ্যে দিয়ে এর তেজ নাই, তেজ আছে দুর্বার ইচ্ছার মধ্যেই। অহিংসা আততার আহ কাছে সনয় অনুগত্যে নহে। অহিংসার অর্থ হইল আত্মার সকল তেজ দিয়া অত্যাচারীর ইচ্ছার প্রতিরোধ করা। এমনিভাবে একটি মাত্র মানুষও একটি সাম্রাজ্যের বিরুদ্ধে মাথা তুলাইয়া দাঁড়াইতে এবং তাহার পতন ঘটাইতে পরে, কিসের কিন্তু কিসের বিনিময়ে? মরণের বিনিময়ে, মরণই সেই মহান নিয়ম। Hello কি খবর রে দুলাল কেমন আছিস?